foreach লুপের tutorial স্বাগত
এটি শেষ loop যা আমি cover করতে যাচ্ছি
এই লুপের বুনিয়াদী মুলসুত্র হল the the অ্যারের মানের মাধ্যমে loop করবে
বা একটি অ্যারের উপাদানকে
আমার মনে আছে যে আমার পূর্ববর্তী tutorials আমি বলেছিলাম যে একটি অ্যারের উপাদানকে id tags of বলে
অ্যারের উপাদানকে id tags বলে the
যখন আপনি একটি অ্যারের মান ইকো করছেন
এখানে এইগুলি হল আইডিযেমন numerical সংখ্যাসূচক আইডি কীজ বা tags
সুতরাং আমি এর জন্য ক্ষমাপ্রার্থী
foreach loop ফিরে যাই এখন আমরা শুরু করার জন্য একটি অ্যারে বানাবো
আমি এই নম্বরগুলি বলতে যাচ্ছি এবং এটি একটি অ্যারে এখন আমাদের এটি বানাতে have
আমি আমার পূর্ববর্তী tutorials এটি দেখিয়েছি এবং আমাদের কাছে সংখ্যা থাকবে 1 2 3 4 5 6 7 8 9 ও 10
সুতরাং একটি foreach এই রকম
সুতরাং আমাদের কাছে foreach আছে এবং তারপর এখানে আমাদের শর্ত আচ্ছা to আমি জানি so যে একে কি বলবো
সুতরাং চলুন আমি অ্যারেকে name দেই অর্থাত numbers
এবং তারপর আমরা বলি as এবং তারপর বলি value তাই আমরা একে যেকোনো name দিতে পারি
আমরা একে যা ইচ্ছে বলতে পারি কিন্তু আমি মান লিখবো
এবং তারপর তরঙ্গায়িত বন্ধনীর মধ্যে প্রমুখ command echo ভ্যাল্যুস হবে
এবং শেষে আমরা একটি line break যুক্ত করবো এবং চলুন এটি একবার দেখি
আমাদের loop থেকে এটি সামনে এসেছে লুপের মাধ্যমে echo করার জন্য এটি খুবই সহজ উপায় অ্যারের মাধ্যমে echo করার জন্য আপনি অন্য লুপের ব্যবহার করতে পারেন আপনাকে এটা নিজে লিখতে have যখনকি সম্ভবত এটি করার জন্য এটা সবথেকে সহজ উপায়
তাই যতক্ষণ এটি মনে রাখেন অ্যারের মাধ্যমে echo করতে পারেন অ্যারের প্রতিটি অংশের উপর অপারেশন করতে পারেন এবং তারপর হয়তো এটিকে একটি নতুন অ্যারেতে সঞ্চয় করতে পারেন
আমি আপনাকে দেখাতে যাচ্ছি যে কিভাবে নিপূণভাবে ব্যবহার করি
এখন আমি কি করবো যেআমি 2 গুনের নামতা করতে যাচ্ছি
তাই আমি এটি বের করে দেবো এবং আমি নিম্নলিখিত বলবো
সুতরাং আমাদের এখানে অ্যারের সংখ্যা times 2 is দরকার এবং তারপর এর বাইরে নতুন মান হবে তাই আমরা অ্যারের প্রতিটি উপাদানকে গুন করতে যাচ্ছিঅ্যারের প্রত্যেক সংখ্যাকে 2 দ্বারা
চলুন নম্বরর্স বলে শুরু করি
দুঃখিত আমরা value বলতে যাচ্ছি কারণ আমরা প্রতিটি foreach উপাদান value নামক এই ভ্যারিয়েবলে রেখেছি
তাই এর প্রতিটি মান লুপের মাধ্যমে ঘুরে আসে
অতএব value times 2 is এরপর আমরা কিছু বন্ধনী স্থাপন করবো এর ভিতরে আমরা লিখবো value times 2
এটি একটি গাণিতিক operatorএকটি আঙ্কিক operator যা আমি আপনাকে আগে দেখিয়েছি
এটি একটি গাণিতিক operator কিন্তু সঠিক name হল পাটীগণিত
আচ্ছা এটি দুই দিয়ে গুন করতে যাচ্ছে
এখন এটি আকর্ষণীয় করার জন্য আমি কি করবো যে এটিকে গুনজ multiple হিসাবে বানাবো
একটি নতুন ভ্যারিয়েবল হিসাবে
এবং এখানে multiple
2 এর সমান হতে যাচ্ছে সুতরাং এখন আপনি অনুমান করতে পারেন guess আমি মূলত এটি বদলে দিয়েছি
আমি এটিকে আমার ইচ্ছেমত বদলাতে পারি
চলুন এটি load করে refresh করি
আমরা বিভাজক break ভুলে গেছি
সুতরাং এখানে শেষে শুধু এটি যোগ করি
আমরা এটি পড়তে পারি না
দুঃখিত 1 times 2 is 2
2 times 2 is 4 এইভাবে পুরো 10 times 2 is 20 পর্যন্ত
আমরা জানি যে এইগুলি সব সঠিক
আমরা এটি বদলাতে পারি চলুন বলি যে আমাদের 10 গুনের নামতা চাই
refresh করুন 1 times 2 is oh ! nah আমরা এই 2 কে গুনজে বদলাতে ভুলে গেছি
এখন এটি আমাদের সংখ্যা দেখাবে
refresh করুন সুতরাং 1 times 10 is 102 times 2 is 2 times 10 is 2010 times 10 is a hundred
তাই যতক্ষণ আমরা গুনজের মান বদলাইচলুন 12 গুনের নামতা বলি
আমাদের ২ টি মান বদলাতে যাচ্ছে
আমরা এটি পেয়েছি
এই foreach loop এবং অ্যারে থেকে আমি সত্যিই একটি মৌলিক multiple program বানিয়েছি so দিয়ে আপনি আপনার পছন্দের সংখ্যার যে কোন set জন্য times table দেখতে পারেন
এটি foreach loop দেখার জন্য ধন্যবাদ
আমি কৌশিক দত্ত টিউটোরিয়ালটি অনুবাদ করেছি